বাগানটি অনেক বড় অনেক সুন্দর।

উপরে বিদ্যুতের তার দেখতে পাচ্চি অনেকগুলি বিদ্যুতের খুঁটিও দেখতে পাচ্চি অনেকগুলি বড়ো বড়ো গাসপালাও দেখতে পাচ্চি।

অনেকগুলি তৃণঘাসও দেখতে পাচ্ছি উপরে খোলা আকাশ দেখতে পাচ্ছি দৃশ্যটি অনেক সুন্দর লাগসে ।

এই সবিটিতে দেখতে পাচ্ছি যে একটি জঙ্গল রয়েসে।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি যে সামনে একটি পুরানো দেওয়াল রয়েসে।

আরও অনেকগুলি গাসপালাও দেখতে পাচ্ছি ওপরে খোলা আকাশ দেখতে পাচ্ছি সাইডে আগুনও দেখতে পাচ্ছি।

রাস্তাতে অনেকগুলি মানুষ দেখতে পাচ্চি।

আরও অনেকগুলি তাড়িয়া দেওয়া রয়েসে তাড়িয়াগুলি কাঠের তাতে অনেকগুলি--

একটি বড়ো পাইপ দেখতে পাচ্ছি আরো অনেকগুলি ছুটো ছুটো পাইপ দেখতে পাচ্ছি।

এই সবিটিতে দেখতে পাচ্চি যে সামোনে একটি বড় গর রয়েসে গরটির উপরে পোস্টার লাগানো রয়েসে একটি কাঁচের জানালাও দেখতে পাচ্চি।

সেই রুমটিতে একজন মানুষ বসে আসেন সেই রুমটি অনেক সুন্দর লাগসে।

একটি বিদ্যুতের তার দেখতে পাচ্ছি সেই ঘরটিতে সাদা রং করা রয়েছে।

সামোনে একটি লাইট দেখতে পাচ্ছি বাইরে একটি পোস্টার লাগানো আছে।

ভিতরে অনেকগুলো গালি দেখতে পাচ্ছি আ--

দিশ্যটি অনেক সুন্দর লাগসে জঙ্গলটি অনেক বড় এবং অনেক সুন্দর।

সামনে একটি পাকার দেওয়াল দেখতে পাচ্চি অনেকগুলি গাসপালাও দেখতে পাচ্চি ওপরে খোলা আকাশ দেখতে পাচ্চি।

নীচে তৃণ ঘাস দেখতে পাচ্ছি।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি যে একটি ঘর রয়েছে সেই ঘরটিতে অনেকগুলো তারিয়া দেওয়া রয়েছে।

প্লাস্টিকের একটি টুল দেখতে পারছি।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

এই ছবিটিতে দেখতে পাচ্ছি যে একটি শোরুম রয়েছে।

সাইডে একটি বেড়াও দেখতে পাচ্চি অনেকগুলো মানুষ দেখতে পাচ্চি উপরে নীল আকাশ দেখতে পাচ্চি সাইড--

সেই মেলাতে অনেকগুলো লাইট লাগানো আসে অনেকগুলি রংবেরঙের লাইট লাগানো আসে।

সেই বিল্ডিংটিতে লাল এবং হলুদ রং করা রয়েসে।

আরও অনেকগুলি পাহাড় দেখতে পাচ্ছি।

তার ভেতরে অনেকগুলো টিন রয়েছে।

এই টিনগুলোতে সোটো বড়ো টিন রয়েসে অনেকগুলি কার্পেট রয়েসে।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

সামনে অনেকগুলো সবজি রাখা রয়েসে অনেকগুলি বেগুন রাখা রয়েসে।

ফার্নিচারের দোকান রয়েসে তাতে অনেকগুলো ফার্নিচার রাখা আসে।

খোলা আকাশ দেখতে পাচ্ছি সাইডে অনেকগুলি গাছপালাও দেখতে পাচ্ছি।

গরটিতে অনেকগুলো জানালা রয়েসে জানালা দিয়ে বাইরের আলো আসতেসে একটি বড় বাক্স রয়েসে।

তাতে অনেকগুলি জিনিসপত্র রাখা আছে নিচে টাইলস মারা রয়েছে।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি যে সামোনে একটি বড় ব্রিজ রয়েছে ব্রিজটি লোহার।

এই গরটিতে টিন লাগানো রয়েসে একটি স্কুটি -ও দেখতে পাচ্ছি একটি বাঁশের --